হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বড়ো Hall ঘর ও রয়েছে ওখানে তো ওখানে কি হয় জানো Pray করার মধ্যে তোমার ওখানে তোমার আমাদের School এর না ওই Mission School এ তোমার একটা বই আছে যেটাকে বলে গান বই হ্যাঁ তো প্রথমে কি হয় গ্রা এর মানে সব এগুলো সব মেয়েরাই পড়বে ঠিক আছে তো প্রথমে একটা মেয়ে ধরো তোমার আসলো মানে গান বই যে সংখ্যা ধরো তোমার হলো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

না বাইবেল পাঠ করানো হয় তারপর ধরো বাইবেল পাঠ হয়ে যাওয়ার পর তোমার মানে Pray করা হয় যীশু খ্রিস্টের নাম নিয়ে একটা Pray হয় উম Pray হওয়ার পর উম তারপর ধরো তোমার যেহেতু আমাদের জাতীয় সংগীত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 হ্যাঁ ভালোই তো এটা যে তোমাদের Pray করার জন্য প্রার্থনা করার জন্য একটা আলাদা গান এর বই রয়েছে সেখানে হয়তো বা অনেক গান রয়েছে তো যেই দিন যেই গান টা করা হয় সেই গান টার Number তা বলে দেয় তারপরে গানটা শুরু করা হয় তার সাথে সাথে এই জাতীয় সংগীত করে তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে এক এক করে School এর দিকে ঢুকতে থাকে তো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 সে জিনিসটা খুব সুন্দর করে তুলে ধরেছে বা সুন্দর করে তৈরী করছে এখনতো School এর সংখ্যা বেড়ে যাচ্ছে ঠিকই কিন্তু পড়াশুনোর মানটা সেরকম ভাবে হচ্ছে না আর তার সাথে সাথে এই Missionary School গুলো রয়েছে আমরা তো সেরকমভাবে দেখতে পারিনি বা দেখিনি বা তার সাথে অতটা যুক্ত হয়ে উঠতে পারিনি তো তোমরা যেহেতু তার সাথে যুক্ত রয়েছো বা Missionary School সম্পর্কে জানো বা এই যে Missionary School এ পড়ার মানতো নিশ্চই খুব ভালো রয়েছে এখন

আ ওরাও বলবে যে উম Mission School এ পড়ে বেশ হয়ে উঠে যারদিকে ধরো কথা বলবো যে হ্যাঁ আমি যেরকম তোমাকে বলছি তুমি যদি জানতে Mission এর সম্পর্কে

যে গ্রাম্য পরিবেশ গুলো রয়েছে বা যেখানে মানুষদের আর্থিক অবস্থাটা সেরকমভাবে সুসম্পন্ন নয় বা আর্থিকভাবে তারা ভালো না সেই সব জায়গায় Missionary School গুলো আস্তে আস্তে অনেক ধরণের সামাজিক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

হ্যাঁ এমনও কি তাই নিয়ে যে তোমার আমাদের ওখানে যেহেতু তোমার Current এর Problem তো উম ওখানে তোমার সিউড়ি থেকে First কিন্তু আমাদের ওখানে নিয়ে যাওয়া হয় Mission এ হ্যাঁ এটাতো ভালোই ঠিকই যাই বলেছো এই তোমার Missionary সম্পর্কে আমি আরও কথা বলবো তো এখনতো সেরকমভাবে সময় হয়ে উঠছে না তো আস্তে আস্তে ভাবছি যে তোমার সাথে এই ব্যাপারটার সাথে যুক্তও থাকবো আর আমারও চিন্তাভাবনা রয়েছে বিভিন্ন ধরণের সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার যেহেতু তুমি এর সাথে যুক্ত রয়েছো

ভালো লাগলো তুমিও ভালো থেকো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 আচ্ছা ঠিক আছে তাহলে পরে আবার কথা হবে হ্যাঁ ঠিক আছে বেশ

তারপর দেখি একবার phone করে কি অবস্হা খোঁজ খবর একটু নেওয়ার জন্য তাই phone করলাম তারপরে তোদের এবারে কি ওদিকে কি খবর চাষ আবাদ কি রকম কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা

কিন্তু আমি যেটা শুনেছিলাম মানে মাশরুম চাষ করার জন্য মানে তোদের তো এমনই তো চাষ আবাদ তো বরাবরই হয় সেটা তো জানি কিন্তু মাশরুম টা তো একদম সেই আমরা অন্য চাষ যেগুলো মাটিতে জেরোকম ভাবে হয় ঐভাবে তো হয়না ওটার জন্য আলাদা ঘর বল সবকিছুই আলাদা রকম ভাবে আহ মানে তৈরী করতে হয় প্রস্তুত করতে হয় তো সেগুলো কি সমস্ত কিছু করেছিস তোরা?

আমাদের নানা আমাদের এদিকে সেরকম তো অতটা নেই কিন্তু ওই আর কি তোদের কাছ থেকেই সব খবর টবর নিয়ে আসে এইযে মাশরুমের বেপার টা একটু জিজ্ঞেস করার ছিলো যে এটা কি ওই তোদের তোদের যেরোকম বললি training training সমস্ত কিছু ব্যাবস্থা করেছে তো এর পরবর্তী কালে কি ওদের marketing এরো কিছু একটা শুনেছিলাম যে আমাদের এখানে ওরকম মানেআহ কতটা তোদের ওদিকে কাজ হয় সেটা তো আমি তোদের কাছ থেকেই খবর পাই তো marketing এর ব্যাপার টাও নাকি সরকার অনেক টা দেখছে এটা কি ঠিক?

বুঝতে পারলাম তালে এখন মানে তোদের এবারে তাহলে একবারে main জিনিস তারমানে মাশরুম টাই যা শুনে বুঝতে পারছি বল মানে ওটা নিয়ে একটুখানি মানে শীতকালে যে একটা ধানের আহ মানে যে আগে করতিস ওটা ওটা এবারে হচ্ছে? মানে ধানেরও কি preparation নিয়েছিস নাকি? ধানের জন্য ও আচ্ছা আচ্ছা আর আহ মানে তোদের আগের বছর আমি শুনেছিলাম সে বৃষ্টির জন্য অনেক মানে ক্ষতি হয়ে গেছিলো চাষ এ তো সেই সমস্ত গুলো আহ মানে কি হলো তারপর? প্রচুর আমি যখন এর আগের বার phone করেছিলাম তখন তুই বললি না যে বৃষ্টির জন্য তখন তোদের ধান টা ওঠার সময় তখন সেই ঘূর্ণি ঝড়ের সেই একটা ইয়ে হলো ঝামেলা হলো যেটা তোদের অনেক গুলো সেই জমি থেকে তখন ধান তুলার বেপার ছিল তখনিই তো সব আহ অনেক ফসলের ক্ষতি হয়ে গেছিলো না? তো সেইগুলো কি তারপরে সেই সমস্ত জিনিস গুলো মিটলো?

আচ্ছা আচ্ছা তোদের তো মানে এইটা যেটা শুনলাম এটা তো তাহলে খুবিই ভালো জিনিস যেটা insurance এর বেপার টা বললি এটা আমার ঠিক জানা ছিল না মানে জানা ছিল মানে আমরা তো আসলে ব্যাবহার করি না যেই টুকুনই আরকি শুনে খবরে দেখে যেই টুকুনই আমরা আহ বুঝতে পারি সেটা একটা আমাদের একটা ধারণা থাকে প্রাথমিক কিন্তু আহ ঘটনা হলো যারা হাতে কলমে জিনিস টা ব্যাবহার করে তারা actually বুঝতে পারবে যে আহ কতোটা ওটা মানে কতটা লাভজনক আর কি আমরা তো শুনে এইযে ধর আহ এখন যে সরকারের কাছ থেকে শুনি নানান রকমের আহ কৃষিকাজের ওপরে নানান রকমের প্রকল্প গুলো যে হচ্ছে যে যে training দেওয়ার বেপার রয়েছে তারপর এখন গবেষণা কেন্দ্র থেকে আরো কত রকমের নতুন নতুন বীজ হচ্ছে যেগুলো প্রচুর এইযে তোরা যেগুলো এখন পাচ্ছিস প্রচুর অধিক ফসল ফসল শীল বীজ গুলো যে রয়েছে আহ তোদের মানে অল্প একটু তেই অনেকটা লাভ হতে পারছে আরকি তো এইগুলো আসলে আমরা যেই টুকুনই খবরে দেখতে পাই সেইটুকুনি বাইরে তো আমাদের কোনো অঞ্চলে মানে আহ practical কোনো ধারণা হয়না তো সেটাই আমি এখন তোর কাছে থেকে শুনে তাই ভাবছি সত্যি তাহলে যে চাষ যে একেবারে হয়না সেটা খুব ভুল কথা কাজ এখন অনেক রকম ভাবেই হচ্ছে এবং এই মানে উম আহ কৃষির ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তোরা যেটা বলছিস যে সরকারের কাছ থেকে তোরা যথেষ্ট ভালো রকম সাহায্য পাচ্ছিস সেই তোদের আহ training দেওয়া থেকে বল বীজ দেওয়া থেকে বল আহ বিক্রি করে দেওয়ার একটা জায়গা করে দেওয়া সবটাই

মানে একজনের পক্ষে ওটা কেনা টা সম্ভব হয়না

আচ্ছা হ্যাঁ এটা তো একটা হলে খুবই ভালো জিনিস আচ্ছা একটা জিনিস বল এইযে আহ মানে ওরা যেগুলো পরীক্ষামূলক ভাবে যে ধানের নতুন নতুন যে সমস্ত মানে আহ প্রজাতি গুলো করে সেগুলো কি তোদের কে কখনো এরকম মানে আহ মানে free sample কি কিছু ওরা দেয় যে চাষ করে দেখার জন্য যে নাকি ওগুলো সমস্ত ওদের test হয়ে যাওয়ার পরে তোদের আহ মানে দেওয়া হয় এরকম কি কিছু দেয় ওরা?

ও আচ্ছা বুঝতে পারলাম আর আহ আরেকটা জিনিস যে তুই যেটা বললি তোর insurance এর বেপার টা রয়েছে সেটা মানে কত বছর ধরে করছিস? মানেএটা এটা কি আগেও ছিল মানে আমরা জানতাম না নাকি এটা মানে নতুন কোনো একটা concept উম তোরা তাও কত বছর ধরে করেছিস

আচ্ছা যাক এইটা হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে যেটা বুঝতে পারলাম মানে যেটা যেই পরিমানটা ক্ষতি হয়ে যেত সেইটা এখন অনেকটাই তোদেরকে মানে আহ Insurance টা থাকাতে অনেকটাই তোদের সুবিধে হয়েছে তাই না আর আর আহ হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ সেটাই একটা বেপার আর আহ আহ আরেকটা জিনিস কি বলতো আর একটা আমাকে কথা বল যে তোদের তো তোদের বাড়িতে তুই আহ মানে মোটামোটি তো এটার ওপর interest রয়েছে তোদের পরবর্তী রয়েছে তারা কি মানে চাইছে যে এটা নিয়ে এগোতে বা পরবর্তী জীবিকা হিসাবে চাষ টাকে কি নিতে চাইছে এখন এটা তো একটা সবথেকে বড় সমস্যার জায়গা না মানে এখন কার যারা রয়েছে next generation রয়েছে তারা তো পড়াশোনা করে

হ্যাঁ সেটাই তো সেটাই এখন তোদের বাড়ি থেকে এখনও কি পরবর্তী generation কে কে কি ভাবছে মানে ওরা কি এইটা নিয়ে এগোবে বলে চিন্তা করেছে নাকি কারণ তোর দাদা যারা আমি শুনেছি তারা কোথাও শহরের এদিকেই রয়েছে কাজের এদিকে তো সেই আহ সেই হিসাবে যত মানে তোদের বাড়িতে যারা ছোট রয়েছে তারা এখনকার generation যারা রয়েছে তারা তো আহ এখন তাদের চাষ আবাদ বা agriculture science নিয়ে তো অনেকে পড়াশোনা করছে দেখতে পাচ্ছি তো সেই হিসাবে কি তারা কতটা কি interest দেখাচ্ছে সেটাই আমি তাই চিন্তা করছি আচ্ছা যাগ্গে তাও এটা শুনে খুব ভালো লাগলো যে এখনকার generation এ যারা রয়েছে তো তারাও যদি এটার প্রতি interest রাখে তাহলে তো এটা মানে এটা দেখ agriculture ছেড়ে আমরা কোনোদিনই এগোতে পারবো না যাই হোক এটা শুনে খুবিই ভালো লাগলো রে

নেতাজির জীবনকাল আমরা সকলেই জানি ভারতের অনেক বিখ্যাত নেতার জন্ম হয়েছে। কিন্তু নেতাজি বলতে ভারতে একজনকেই বোঝায়, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। চিরতরুণের প্রতীক চিরবিদ্রোহী সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতবাসীর চোখের মণি। দেশের স্বাধীনতার জন্য তিনি সবকিছু ত্যাগ করতে চেয়েছিলেন। ব্রিটিশদের কারাগারে যাকে আটকে রাখতে পারেনি

নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে তার পিতার নাম ছিল জানকীনাথ

শুরু হয় বাল্যশিক্ষা, পরে রাভেনশ কলিজিয়াট school এ তার ছাত্রজীবনের শুরু হয়।

নিয়োগ করেন। উনিশশো এগারো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় সফল হন এবং উচ্চশিক্ষার জন্য কলকাতার প্রেসিডেন্সি college এ ভর্তি হন। এই college এ অধ্যাপক ওয়েটন ভারতীয়দের সম্পর্কে খারাপ মন্তব্য করায় সুভাষচন্দ্র বসু তার প্রতিবাদ করেন। সেজন্য তাকে college থেকে বহিষ্কার করা হয়। পরে sir আশুতোষ মুখোপাধ্যায় এর চেষ্টায় তিনি scottish church college এ ভর্তি হয়েছিলেন এবং দর্শনে প্রথম শ্রেনির honors নিয়ে scottish church college থেকে BA pass করেন। তারপর BA pass করে তিনি বিলেতে যান এবং মাত্র ছ মাসে শ্রুতি নিয়ে ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে। আরও তখনকার দিনে ICS পরীক্ষা ছিল সবচেয়ে বড়ো সম্মানের উচ্চমানের চাকরি। নিজের দেশকে ভালোবেসে এবং পরাধীনতার জ্বালা নিয়ে সম্মানের চাকরি পেয়েও তিনি ইংরেজদের দেওয়া চাকরি বর্জন করার সিদ্ধান্ত নিলেন। ইংরেজদের দেওয়া নিয়োগপত্র তিনি কুঁচিয়ে ছিড়ে ফেলেদিয়েছিলেন। সেদিনের তারিখ ছিল ষোলোই june উনিশশো একুশ খ্ৰীষ্টাব্দ । স্বাধীনতা আন্দোলনের সাথে যুক হওয়ার জন্য তিনি গান্ধীজির কাছে গেলেন এবং তাকে আন্দোলনে সাথে গ্রহণ করলেন।

সভাপতিত্বে দেশবাসী এক নতুন আলো দেখতে পাই। নেতাজির রাজনৈতিক জীবন ইংরেজ শাসকরা তাকে ভীষণ ভয় করতেন। অসহযোগ আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলন তিনি সর্বত্র নেতৃত্ব দিলেন। বাংলাদেশের তার নেতৃত্বে ভেতরে আশার আলো দেখলেন। ইংরেজ সরকার ভয়ে তাকে উম কারা রন্ধ্র করলেন। সকলের চোখে ধুলো দিয়ে তিনি দেশ ছেড়ে চলে যান। ছদ্দবেশে আফগানিস্তান চলে গেলেন, সেখান থেকে germany গেলেন। দেখা করলেন হিটলারের সঙ্গে। তার উদ্দেশ্য সফল না হওয়াই তিনি হাজার হাজার mile পথ ডুবোজাহাজে পাড়ি দিয়ে japan এ গেলেন। এদিকে কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাব নিয়ে ইংরেজদের সঙ্গে

ইংরেজ সৈনিকদের পরাজিত করেন। মুক্ত করলেন আন্দামান ও নিকোবর দীপপুঞ্জকে। নেতাজির মৃত্যু আজাদহিন্দ ফৌজ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের মণিপুর পর্যন্ত অগ্রসর হয়। পরে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। ভারতের এমন এক ব্যাক্তির জন্ম অথচ মৃত্যুদিন নেই। আরও নেতাজি জীবিত কিন্তু কি মৃত তা আজও প্রমাণিত হয়নি কিন্তু তিনি দেশের মানুষের মনে অমর হয়ে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আজ আমি জানি বাংলাদেশের জননায়কের প্রধান পদ সুভাষ চন্দ্র বসু। গান্ধীজির ভাষায় সুভাষ চন্দ্র বসু হলেন দেশপ্রেমিকদের ভেতর রাজপুত্র। সত্যি আজও আমরা নেতাজির মতো মানুষকে খুব miss করি। নেতাজির দেশপ্রেমিক জীবনকে আমরা সন্মান করি। mother টেরেসা মায়ের আরাক রূপ। mother টেরেসার সুন্দর জীবনী mother টেরেসার জীবনী বিংশ শতাব্দীর জননী হলেন mother টেরেসা। ভারতের ইতিহাসে mother টেরেসার

উম তিনি আমাদের কাছে খুবই স্বরণাপন্ন। অসহায় মানুষদের পশে দাঁড়ানো বিংশ শতাব্দীর পর শতাব্দীর জননী mother টেরেসা স্বরণীয়। mother টেরেসা উনিশশো দশ সালে সাতাশে august শহরে জন্মগ্রহণ করেন এক খ্রিস্ট পরিবারে। প্রথমে তিনি স্থানীয় সরকারি school এ পড়াশোনা করেন। পরে নিজের দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। প্রথমে তিনি school এর শিক্ষাকে হিসাবে শিক্ষক প্রদান করেন। তিনি চাকরি জীবনের পাশাপাশি প্রতিদিন বক্তিত্তের সেবায় কাজ করেন। তার school শুরু হয়েছিল মোতিঝিল বস্তিতে দু তিনজন শিশুকে নিয়ে। উনিশশো তিরিশ সালে mother টেরেসা ভারতে আসেন। তখন তার বয়স ছিল মাত্র আঠেরো বছর। আঠেরো বছর বয়েসে তিনি নিজেকে মানুষের সেবার কাজে বিলিয়ে দেন। তিনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে তার সেবার কর্মকেন্দ্র রূপে বেছে নেন। উনিশশো আটচল্লিশ সালে পোপের অনুমতি নিয়ে তিনি একটি ছোট্ট ঘরে সম্পূর্ণ ভাবে সেবার কাজ শুরু করেন। এই ছোট্ট ঘরটি অবস্থিত ছিল। উনিশশো পঞ্চাশ সালে সাতই october missionaries of charity প্রতিষ্টা

হ্যাঁ বল এই, এই চলছে weather এর যা অবস্থা শরীর আহ মোটামুটি আছে তাও মানে সবার ঠিক নেই। আহ weather টা মানে শীতটা পরেও পড়ছে না বলে একটু খানি problem হচ্ছে সবার। তোরা কেমন আছিস? ওই একটু সর্দি জ্বর মতো হয়েছে সব গা গরম গরম মানে ঠিক জ্বর ও নয় আবার জ্বর জ্বর ভাব। সর্দি গা হাত পা ব্যাথা মানে এই কদিন আহ ঠান্ডাটা পড়ছিল না আবার দু দিন পড়ে আবার, কাল থেকে দেখছি একদমই ঠান্ডাটা নেই। এবার ওই মানে গায়ে টায়েও কিছু দেওয়া হচ্ছে না। হুট হাট বাইরে বেরিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে শরীরটাও খারাপ হয়েছে এমনি covid এর পর থেকে একটু খানি, সবারই মনে হচ্ছে immunity power একটু কমে গেছে। ফোট করে যাই হচ্ছে effect হয়ে যাচ্ছে।

ওখানে শুনছি সব ঘরে ঘরেই নাকি হয়েছে মানে ডেঙ্গুটা খুব ভালো মতোই but এখানে অতটা হয়নি তাও ওই রোজই মাইক এ announce করে যাচ্ছে কি কি করতে হবে কি কি করতে হবে না। জ্বর হলেই, আহ test করাতে হবে। আমারই একজন পরিচিত আহ তার আহ blood infection হয়ে জ্বর এসেছিল। তা তাকেও দেখলাম আহ ডেঙ্গু test করালো। আহ করিয়ে দেখলো যে না ওটা হয়নি। মানে blood infection সাত দিনের জন্য একদম আহ ঘরে bed rest দিয়েছে। সাত দিন পর আবার test হবে যে মানে কি থেকে blood infection টা হয়েছে সেটাও ধরা পড়েনি আসলে তাই বুঝতে পারছে না কিন্তু ডেঙ্গু হয়নি এটা sure but কি থেকে কি হচ্ছে এখন তো test ছাড়া কোনো কিছু বোঝারও উপায় নেই। আর, রোগেরও কোনো মানে ঠিক ঠিকানা নেই যে কখন কার কি হয়ে যাচ্ছে এমনি এই weather টায় দেখছিলাম আমাদের বাড়িতে আবার সবার একটু constipation এর problem ও হচ্ছিলো। বাবার একটু জ্বর সর্দি ভাব ও আছে সবার মোটামুটি ঠান্ডা লেগেই আছে।

হম আর এ যত দিন না খুব ঠান্ডা পড়বে তত দিন এই ডেঙ্গুটা মানে কমবেও না ওর কমার chance টা অনেকটাই মানে এ থাকে। খুব ঠান্ডাটা পড়লে গিয়ে তখন গিয়ে এটা একদমই ইয়ে হয়ে যায় হ্যাঁ করছে সবই ওরা আহ এই ঠিক সন্ধের দিকেই তোর ওই আহ মশা মারার জন্য যে gas টা হয় না ওটাও দিয়ে যায়।

দমদম ওই দিকটা তো ওর খুব মানে খুবই বেশি। আমার একটা friend থাকে ওর বাড়িতে মোটামুটি ওর মেয়ে থেকে শুরু করে সবারই নাকি হয়েছে এবং এমনই হয়েছে hospitalized হতে হয়েছে। ডেঙ্গুর জন্য

তবে একটা জিনিস আমি notice করলাম জানিস তো এই covid হওয়ার পরে না immunity power অনেকটাই কমে গেছে কারন বলতে নেই আমার মেয়ের আগে খুব একটা জ্বর সর্দি এই সবের খুব একটা ছিল না ওই season হলো হয়তো বছরে একবার কি দুবার এখন দেখছি মানে school যাচ্ছে school এ maximum ফেরার পরে দেখছি গা গরম থাকছে। বা নাক দিয়ে জল পড়ছে মানে এই জিনিসটা আমার বাড়িতে আরো দুজনের ও same ওটাই হচ্ছে মানে

হ্যাঁ এ গুলো খুব দরকার। হ্যাঁ শাক সবজি ফল সবটাই।

কাকুর শরীর কেমন আছে এখন? মানে কাকুর যে problem গুলো ও গুলো এখন মোটামুটি ঠিক আছে? হম হম, হ্যাঁ হ্যাঁ

তাও একটা monthly বা আহ দু মাস ছাড়া একটা check up এর মানে এই ব্যবস্থাটা রাখবি যাতে মানে ওনারা তো নিজেরা মুখ দিয়ে বলবেন না কোনো সমস্যা হলে। যাতে সেটা বাড়াবাড়ি না হয়ে যায় তারজন্য একটা routine check up হলে কি হয় মানে অল্পতেই ধরা পড়লো তা সেটার জন্য একটা প্রথম মানে আগে থেকেই preparation নেওয়া যায় যে এই এই গুলো করা দরকার বা এগুলো আমাকে এ করতে হবে ওটাই

ওটাই হ্যাঁ